পাশে কিছু বন্ধ অবস্থায় দোকান দেখা যাচ্ছে।

সামনে একটি বাইক পার্কিং করা আছে ও আলোর সুব্যবস্থা রয়েছে।

ভবনটির সামনে একটি সরস্বতীর মূর্তি আছে।

রুম -টির মেঝেতে স্টাইস বিচানো আচে।

পিছনে ট্রাক ও ভারী যানবাহন দেখা যাচ্ছে।

সামনে বিভিন্ন পুজোর সামগ্রী আছে।

এখানে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন।

ছবিতে একটি রাস্তা দেখানো হয়েছে।

দোকানে একজন ব্যাক্তি দেখা যাচ্ছে যিনি দোকানদার হবে।

দোকানের ভিতরে গ্যালারিতে তাকে তাকে ঔষধ সাজানো আছে।

ভবনটির সামনের অংশ কাঁচ দিয়ে ঘেরা খোপে খোপে হলুদ কালার দেখা যায়।

আশেপাশে ফুল দিয়ে সাজানো হয়েছে সারিবদ্ধ ভাবে চেয়ার সাজানো আছে।

সামনে দুটি চেয়ার আছে চেয়ার দুটি ফাঁকা।

মেঝে সাদা রঙ্গের টাইলস বিছানো আছে।

ছবিটি কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান হবে।

অনেকগুলো বিভিন্ন রঙের কার পার্কিং করা আছে।

ছবিতে একটি পাহাড়ি এলাকার দৃশ্য দেখানো হয়েছে।